রাস্তার মধ্যে গাড়িটি খারাপ হয়ে গেছে তাই মানে গাড়িটি --

হাতির স্ট্যাচু -তে হাতি দাঁড়িয়ে আছে চারিদিকে গাছপালায় ঘেরা।

সেখান থেকে তাদের রন্ধনের পাতা হবে।